ছি এবং সেই টেবিলটির ইর উম উপরে আমি তিনটি ট্রফি -এর মত দেখতে পাচ্ছি এবং পাশে কয়েকটি ঠাকুরের ছবিও আমি সেখানে দেখতে পাচ্ছি।

অনেক বড় পোস্টার লাগানো আছে এবং ঘরের আশেপাশে কিছু চেয়ার রাখা আছে ঘর এবং স্টেজ এর দুপাশের দুটি বড় বড় বক্স রা রাখা আছে।

এছাড়াও ঘরটির মধ্যে অনেক লাইট জ্বলছে স্টেজ টির সমানে একটি চেয়ার রাখা আছে এবং সেখানে কয়েকটি লোক বসে আছে।

এছাড়াও এ এর পাশে একটি জায়গা আছে তার সামনে অনেক গুলি স্কুটি দাঁড় করিয়ে এবং বাইক দাঁড় করিয়েও রাখা আছে এবং সেখানে একটি চেয়ার রাখাও আমি দেখতে পাচ্ছি এবং আসে পাশে গাছ পালাও দেখতে পাচ্ছি।